এই যাবো, গিয়ে নামাজটা পড়বো পড়ে নিয়ে আর মাটি দিতে যাবো ঠিক আছে, তাহলে রাখলাম হ্যাঁ আবার কা~ ভালো কথা তুই একে phone করিস আহ তন্ময় দা কে phone করিস মনে করিয়ে দিলাম

কুন্তল দা কে phone করবি আর তন্ময়কেও কালকে সকালে অবশই phone করবি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 রাখলাম ভাই শুভরাত্রি

উভয়ের এইরূপ কথপোকথন হইতেছে এমন সময় কিংকর বিষন্ন বদনে তাহাদের সম্মুখবর্তী হইল চন্দ্রপ্রভা জিজ্ঞাসা করিলেন কিংকর তুমি যে একাকি আসিলে তোমার প্রভু কোথায় তাহার দেখা পাইয়াছো কিনা কতক্ষণে গৃহে আসবেন বলিলেন কিংকর বলিল মা ঠাকুরানী আমার বলিতে সংখ্যা হইতেছে কিন্তু না বলিলে নয়, এর জন্য বলিতেছি আমি তাহাকে যেরূপ দেখিলাম তাহাতে আমার স্পষ্ট বোধ হইলো তাহার বেগ বুদ্ধি ঘটিয়াছে তাহাতে উন্মাদের সম্পূর্ণ লক্ষণ লঙ্ঘিত হইয়াছে আমি বললাম কচি ঠাকুরানীর আদেশে আমি আপনাকে লইয়া যাইতে আসিয়াছি তোরা গৃহে চলুন আহারের সময় বহিয়া যাইতেছে তিনি আমায় দেখিয়া বিরক্ত প্রকাশ কইরা জিজ্ঞাসা করিলেন আমার স্বর্ণমুদ্রা কোথায় রাখিয়া আসিলে? পরে আমি যত গৃহে পরে আমি যত গৃহে আসিতে বলি তিনি ততই বিরক্ত হইতে লাগিলেন এবং আমার স্বর্ণ মুদ্রা কোথায় পালন বাড়ি কে বলে এই কথা বলিতে লাগিলেন আমি বলিলাম আপনি এ পর্যন্ত গৃহে না যাওয়াতে কতৃ ঠাকুরানী অত্যন্ত উৎকণ্ঠিত হইয়াছেন তিনি সাথে সাথে কুপিত হয়ে বলিলেন তুই কতৃ ঠাকুরানী কোথায় পাইলি আমি তোর কতৃ ঠাকুরানী কে চিনি না আমার স্বর্ণ মুদ্রা কোথায় রাখলি বল

চকিত হইয়া বিলাসিনী জিজ্ঞাসিলেন কিংকর একথা কে বলিল কিঙ্ককর কইলো কেন আমার প্রভু বলিলেন তিনি আরো বলিলেন আমার বাটি কোথায় আমার স্ত্রী কোথায় আমি কবে বিবাহ করিয়াছি যে কথায় কথায় আমার স্ত্রীর উল্লেখ করতে~ করিতেছিস অবশেষে কি কারণে বলিতে পারি না প্রজা অন্ধ হইয়া আমায় প্রহার করিলেন এই বলিয়া সে সিরো কর্ণমুলে মুষ্টি প্রহারের চিহ্ন দেখাইতে লাগিলেন চন্দ্রপ্রভা বলিলেন তুমি পুনরায় যাও এবং যেরূপ পারো তাহারে অবিলম্বে গৃহে লইয়া আইস সে বলিল আমি পুনরায় যাইবো এবং পুনরায় মার্ খাইয়া গৃহে ফিরিব বলিতে কি আমি আর আমি আর মার্ খাইতে পারিব না আপনি আর কাহাকেও পাঠাইয়া দেন শুনিয়া সাথে সাথে কুপিত হইয়া চন্দ্রপ্রভা বলিলেন যদি তুমি না যাও আমি বিলক্ষণ তোমায় শিক্ষা দেব যদি ভালো চাও এখনই চলিয়া যাও কিংকর বলিল আপনি প্রহার করিয়া এখানে হইতে তাড়াইবেন তিনি প্রহার করিয়া সেখান হইতে তাড়াইবেন আমার উভয় সংকট কোনো দিকে নিস্তার নেই এই বলিয়া সে চলিয়া গেলে পর চন্দ্রপ্রভার ঈর্ষার . ষড়স বচনে বলিতে লাগিলেন বিলাসিনী তোমার ভগ্নিপতির কথা শুনিলে এতক্ষন আমায় কত বোঝাইতে ছিল এখন কি বলো শুনিলে তো তাহার বাটি নাই তার স্ত্রী নাই তিনি বিবাহ করেন নাই আমি কিঙ্করকে পাঠিয়াছিলাম অকারনে তাহাকে প্রহার করা আমার ওপর অবজ্ঞা প্রদর্শন মাত্র আমি ইদানিং তাহার চোখে শুল হইয়াছি আমার তাহার প্রতীক্ষায় এত বেলা পর্যন্ত অনাহারে রহিয়াছি তিনি অন্যত্র আমাদের কাল কাটাইতেছেন তুমি যা বল এখন তাহার উপর আমার বিলক্ষণ সন্দেহ হয় আমি তাহার নিকট কি অপরাধে অপরাধীনি হইয়াছি বলিতে পারি না আমি কিন্তু তত রূপহীন বা গুণহীন নয় যে তিনি আমার প্রতি এত সনদ প্রদর্শন করিতে পারেন অথবা কার দোষ দিব সকলি আমার অদৃষ্টের দোষ। ভগিনীর ভাব দর্শন করিয়া বিলাসিনী বলিলেন দিদি ঈর্ষা সেই লোকের অতি বিষম শত্রূ ঈর্ষার বসবর্তিনী হইলে স্ত্রী জাতিকে যাবৎজীবন দুঃখ ভাগিনী হইতে হয় অতএব এরূপ শত্রূ কে অন্তঃকরণ হইতে একেবারে অপসারিত করো এই কথা শুনিয়া যার পর নাই বিরক্ত হইয়া চন্দ্রপ্রভা বলিলেন বিলাসিনী ক্ষমা করো আর তোমার আমাকে বুঝাইতে হইবেক না এত অত্যাচার সহ্য করা আমার কর্ম না আমি তত নিরভিমান হইতে পারিব না তাহার এরূপ আচরণ দেখিয়াও আমার মনে অসুখ জন্মিবেক না ভালো বলো দেখি যদি আমার প্রতি পূর্বের উন্মত্ত অনুরাগ তা কি তোকে নিয়ে কি এতক্ষন গৃহে আসিতেন না অকারনে কিংকর কে প্রহার করিয়া বিদায় করিতেন তুমি তো জানো আজ কতদিন হলো এক ছড়া হার গড়াইয় দিবেন বলিয়া ছিলেন সেই অব্দি আর কখনো তাহার মুখে হারের কথা শুনিয়াছো? বলিতে কি এত দূর . হইয়া অপেক্ষা মরা ভালো যে রূপ হইয়াছে এবং উত্তরাতোর যেরূপ হইবেক তাহাতে আমার অদৃষ্টে কত কষ্ট ভোগ আছে বলিতে পারিনা হেমকূটের চিরঞ্জিব

তা সিন্ধুকে বদ্ধ করিয়া রাখিয়াছে পরে অনেক খন প্রতীক্ষা করিয়া বিলম্ব দেখিয়া সে এইমাত্র আপনকার অন্বেষণে গেলো এই কথা শুনিয়া সংশয়ে রূঢ় হয়ে চিরঞ্জিব মনে মনে বলিতে লাগিলেন অদক্ষ সেইরূপ বলিলেন তাহাতে আমি স্বর্ণ মুদ্রা সহিত কিঙ্করকে আপন হইতে বিদায় করিলে পর তাহার সহিত আমার আর সাক্ষাৎ বা কথোপকথন হওয়া সম্ভব নহে কিন্তু আমি তাহার সহিত কথোপকথন করিয়াছি

এমন সময় হেমকূটে কিংকর তাহার নিকটে উপস্থিত হইল তাহাকে দেখিতে পাইবা মাত্র চিরঞ্জিব জিজ্ঞাসা করিলেন কেমন কিংকর তোমার পরিহাস প্রভিতি নিবৃত্তি পাইয়াছে অথবা সেই রূপেই রহিয়াছ তুমি মার্ খাইতে বড়ো ভালোবাসো অতএব আমার ইচ্ছা তুমি আর খানিক আমার সঙ্গে পরিহাস করো কেমন আজ আমি তোমার হস্তে স্বর্ণমুদ্রা দিই নাই তোমার কতৃ ঠাকুরানী আমায় লইয়া যাইবার জন্য পাঠাইয়াছেন যে স্তরে আমার বাস তোমার বুদ্ধি ভোঁস . ঘটিয়াছে . নতুবা পাগলের মতো আমার জিজ্ঞাসার উত্তর দিতে না কিংকর শুনিয়া চকিত হইয়া বলিল সে কি মহাশয় আমি কখন আপনার নিকট সকল কথা ও সকল কথা বলিলাম চিরঞ্জিব বলিলেন কিছু পূর্বে বোধহয় এখনো আধ ঘন্টা হয় নাই কিংকর বিশ্ববিষ্ট হইয়া বলিল আমি স্বর্ণমুদ্রা থলি আমার হাতে দিয়া এখানে পাঠাইলে পড়ো আর কই আপনার সঙ্গে তো আমার আর দেখা হয় নাই চিরঞ্জিব অত্যন্ত কুপিত হইয়া বলিলেন দুরাত্মন আর আমার সঙ্গে দেখা হয় নাই বটে তুমি বারংবার বলিতে লাগিলে আপনি আমার হস্তে স্বর্ণমুদ্রা দেন নাই কতৃ ঠাকুরানী আপনাকে লইয়া যাইতে পাঠাইয়াছেন তিনিও তাহার ভগিনী আপনার অপেক্ষায় রহিয়াছেন আহার করিতে পারিতেছেন না পরিশেষে . রোষাক্রান্ত হইয়া আমি তোমায় প্রহার করিলাম এই সমস্ত কথা শুনিয়া হতবুদ্ধি হইয়া কিংকর কিয়ৎ ক্ষণ স্তব্ধ হইয়া রহিল অবশেষে চিরঞ্জিব কর্তৃক . বিবেচনা করিয়া বলিল মহাশয় এতদিনের পর আপনকার যে পরিত্রাণে পরিহাসে প্রবৃদ্ধি হইয়াছে ইহাতে আমি অতিশয় আল্লা~আল্লাদিত হইলাম কিন্তু এই সময়ে এইরূপ পরিহাস করিতেছেন কেন তাহার মর্ম বুঝিতে পারিতেছি না অনুগ্রহ করিয়া তাহার কারণ বলিলে আমার সন্দেহ দূর হয় চিরঞ্জিব বলিলেন আমি পরিহাস করিতেছি না তুমি পরিহাস করিতেছ আজ তোমার . তখন যখন . হইয়া তুমি এই সমস্ত কথা শুনিয়ে হতবুদ্ধি হইয়া কিংকর কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া বলিল অবশেষে চিরঞ্জিব কৌতুক করিতেছেন বিবেচনা করিয়া বলিল মহাশয় এতদিনের পর যে আপনার যে পরিহাসের প্রবৃদ্ধি হইয়াছি ইহাতে আমি অতিশয় আল্লাদিত হইলাম কিন্তু এই সময় এইরূপ পরিহাস করিতেছেন কেন তাহার মর্ম বুঝিতে পারিতেছি না অনুগ্রহ করিয়া তাহার কারণ বলিলে আমার সন্দেহ দূর হয় চিরঞ্জিব বলিলেন আমি পরিহাস করিতেছি না তুমি পরিহাস করিতেছ আজ তোমার .

এই রূপে প্রহার প্রাপ্ত হইয়া কিঙ্কর বলিল আমি কি অপরাধ করিয়াছি যে আমায় আপনি এত প্রহার করিলেন চিরঞ্জিব বলিলেন তোমার কোনো অপরাধ নেই সকল অপরাধ আমার ভৃত্যের সহিত প্রভুর যেরকম ব্যবহার করা উচিত তাহা না করিয়া আমি তোমার সঙ্গে . কথা কই এবং সময় সময় তোমার পরিহাস শুনিতে ভালোবাসি তাহাতে আমার তোমার এত আস্পর্ধা বাড়িয়াছে তোমার সময় অসময় বিবেচনা নাই যদি আমার নিকট পরিহাস করিবার ইচ্ছা থাকে আমি কখন কিভাবে থাকি তাহা জানুক ও তদঅনুসারে চলিতে আরম্ভ করো নতুবা প্রহার দ্বারা তোমার পরিহাস রোগের শাস্তি করিব কিঙ্কর বলিল আপনি প্রভু প্রহার করিবেন করুন আমি দাস অনায়াসে সহ্য করিলাম কিন্তু কি কারনে প্রহার করিলেন তাহা না বলিলে কিছুতেই ছাড়িব না চিরঞ্জিব এই সময় দুটি ভদ্র লোককে তাহাদিকে আসিতে দেখিয়া বলিলেন ওরে নির্বোধ স্থির হও এখন ওই সকল কথা কহিয়ো না

ইতস্তত অনেক অনুসন্ধান করিয়া পরিশেষে পান্থনিবাসে উপস্থিত হইয়া তিনি হেমকূটের চিরঞ্জিব ও কিংকর কে দেখিতে পাইলেন এবং তাহাদিগকে চিরঞ্জিব ও কিংকর স্থির করিয়া নিকটবর্তিনী হইলেন হেমকূটের চিরঞ্জিব ইতোপূর্বেই কিঙ্করের উপর অত্যন্ত কুপানীত্ব হইয়াছিলেন এক্ষণে বিলক্ষণ যত্ন পাইলেন তথাপি তদীয় উগ্রভাবের একবারের বিরহ তীরভাগ হইল না চন্দ্রপ্রভা তাহার মুখের দিকে দৃষ্টি সঞ্চয়ন করিয়া অভিমান . বলিতে লাগিলেন নাতো আমায় দেখিলেই তোমার ভাবান্তর উপস্থিত হয় তোমার বদনে রোষ ও অসন্তোষ বিলক্ষণ প্রকাশ পাইতেছে যাহাদের দেখিলে . তাহাদের নিকটে কিছু এভাবে অবলম্বন করো না আমি এখন আর সে চন্দ্রপ্রভা নই তোমার পরিণীতা বনিতাও নই পূর্বে আমি কথা কইলে তোমার কর্নে অমৃত বর্ষণ হইতো আমি দৃষ্টিপাত করিলে তোমার নয়নযুগল . পরিপূর্ণ হয়তো আমি স্পর্শ করিলে তোমার সর্ব শরীর পুলকিত হইত আমি হস্ত করিয়া না দিলে উপাদেয় আহার সামগ্রী ও তোমার সুস্বাদ বোধ হয়ত না তখন আমার বই আমা বই আর জানিতে না আমি ক্ষণকাল নয়নের অন্তরাল হইলে দৃশ~ দশদিক শুন্য দেখিতে এখন সে সব দিন গত হইয়াছে কি কারণে এই বিসদৃশ ভাবান্তর উপস্থিত হইলো বলো আমার নিতান্ত তোমাগত প্রাণ তুমি বইয়ে সংসারে আমার আর কে আছে তুমি এত নির্দয় হইলে আমি কেমন করিয়া প্রাণ ধারণ করিব বিলাসিনী জিজ্ঞাসি বিলাসিনী কে জিজ্ঞাসা করো ইদানিং আমি কেমন মনের সুখে আছি দুর্ভাবনায় শরীর শীর্ণ হইয়া যাইতেছে আমি স্পষ্ট দেখিতেছি আমার উপর তোমার আর সেই অনুরাগ নাই যাহার ভাগ্য ভালো এখন সে তোমার অনুরাগ ভাষণ হইয়াছে আমি দেখিয়া শুনিয়া জীবন মৃত্যু হইয়া আছি দেখো আর নির্দয় হইয়ো না আর আমায় মর্মান্তিক যন্ত্রনা দিয়ো না এই বিবেচনা করো যে কেবল আমিই যন্ত্রনা ভোগ করিব এরকম নহে এসকল কথা বার্থ হইলে তুমিও ভদ্র সমাজে রইবে চন্দ্রপ্রভার আক্ষেপ ও অনু . চিরঞ্জিব ভদ্র বুদ্ধি হইলেন এবং কি কারণে অপরিচিত ব্যাক্তিকে প্রতিভাস পতিসম্ভাষণ ও প্রতিকগত অনুচিত আচরণের আরো কোন পূর্ব ঘোষণা করিতেছে কিছু নির্ণয় না করিতে পারিয়া স্তব্ধ হইয়া রইলেন কিয়ৎক্ষণ পর কিছু বলা অবশ্য নিতান্ত মন অবলম্বন করিয়া থাকার . নহে এই বিবেচনা করিয়া তিনি বিস্ময়কর লোচনে মৃদু বচনে বলিলেন .

বিলাসিনী শুনিয়া আশ্চর্য জ্ঞান করিয়া বলিলেন ও কি হে তুমি যে আমায় একেবারে অবাক করিয়া দিলে হঠাৎ তোমার মনের ভাব এত বিপরীত হইলো কেন যা হোক ভাই ইতোপূর্বে আর কক্ষনো দিদির উপর এভাব দেখি নাই দিদির অপরাধ কি? আহারের সময় বহিয়া যাই এজন্য কিংকর কে তোমায় ডাকিতে পাটিয়াছিলাম এই কথা বলিবা মাত্র চিরঞ্জিব বলিল কিংকর কে কিংকর ও চকিত হয়ে বললো কি আমাকে কখন তখন চন্দ্রপ্রভা . বলিলেন হ্যাঁ তোমাকে তুমি উহার নিকট হইতে ফিরিয়া গিয়া বলিলে তিনি প্রহার করিলেন বলিলেন আমার বাটি নাই আমার স্ত্রী নাই এখন আবার এখন আবার বলিতেছ এখন আবার বলিতেছ যে তুমি কে চিরঞ্জিব শুনিয়া এখন আবার যেন কিছুই জানো না এইরূপ ভ্যান করিতেছ চিরঞ্জিব শুনিয়া বলিলেন চিরঞ্জিব শুনিয়া বলিলেন ঈষৎ কুপিত হয়ে কিঙ্করকে জিজ্ঞাসিলেন তুমি কি এই স্ত্রী লোকের সহিত কথোপকথন করিয়াছিলে সে বলিল না মহাশয় আমি উনার সঙ্গে কখনো~ কখন কথা বলিলাম? কথা কহা দূরে থাকুক ও যা করবে আমি উহারে এখনো দেখি নাই চিরঞ্জিব বলিলেন দুরাত্মনঃ তুমি মিথ্যা বলিতেছ উনি যে সকল কথা বলিতে চান তুমি আপনি গিয়া আমার নিকট অবিকল ওই সকল কোথায় বলিয়াছিলে সে বলিল না মহাশয় আমি কখনো বলি নাই জন্মাবোচ্ছিন্নে আমি উহার সহিত কথা হয় নাই চিরঞ্জিব বলিলেন তোমার সঙ্গে যদি দেখা ও কথা না হইবে উনি কেমন করিয়া আমাদের নাম জানিলেন? চন্দ্রপ্রভা হেমকুট বাসী চিরঞ্জিব ও কিঙ্করের কথোপকথন যৎপরোনাস্তি ক্ষুব্ধ হইয়া আক্ষেপ বচনে বলিতে লাগিলেন . যদি আমার উপর বিরাগ জন্মিয়া থাকে চাকরের সাথে ষড়যন্ত্র করিয়া এই রূপ অপমান করা উচিত নহে আমি কি অপরাধ করিয়াছি যে এরূপ ছল করিয়া আমায় এত লাঞ্ছনা করিতেছ তুমি কখনোই আমায় পরিত্যাগ করিতে পারিবেনা তুমি যা ভাব না কেন আমি তোমাগোই আর জানি না যাবৎ এ দেহে প্রাণ থাকিবে থাকিবে তাবৎ আমি তোমার বই আর কারোর নই আমি জীবিত থাকিলে তুমি কখনো অন্যের হইতে পারিবে না তুমি দিবাকর আমি কমলিনী তুমি শশধর আমি কুমুদিনী

এই সকল কথা শুনিয়া চিরঞ্জিব মনে মনে বলিতে লাগিলেন একি বিপদ উপস্থিত কেহ কখনো এমন বিপদে পরে না এত পতিজ্ঞানে আমার সন্তোষণ . করিতেছে যেরূপ ভাব ভঙ্গিমায় দেখিতেছি তাহাতে বৈদেশিক লোক পাইয়া পরিহাস করিতেছে সেইরূপও প্রতীতি হইতেছে না আকার প্রকার দেখিয়া কষ্ট বোধ হইতেছে এই সম্ভ্রান্ত লোকের কন্যা সামান্য কামিনী নহে আমি নিতান্ত অপরিচিত বৈদেশিক ব্যাক্তি আমায় পতি জ্ঞানে সম্ভাষণ করে কেন আমি কি নিভৃত অবস্থায় স্বপ্ন দেখিতেছি অথবা আমার ভুতাদেশ বসত আমার বুদ্ধি ধ্বংস ঘটিয়াছে তাহাকে এইরূপ দেখিতেছি ও শুনিতেছি যাহা ও কোনো কোনো অনিয়মিত হেতু বসত আমার দর্শন শক্তির ও শ্রবণ শক্তির সম্পূর্ণ বৈলক্ষন ও ঘটিয়াছে তাহার কিছু মাত্র সংশয় নাই এখন কি উপায় এ বিপদ হইতে নিষ্কৃতি পাই এই সময় বিলাসিনী কিংকর কে বলিলেন তুমি সত্তর বাড়িতে গিয়া . সমস্ত প্রস্তুত করতে বলো আমরা বাটিতে গিয়ে আহার করিতে বসিব ততক্ষন কিংকর চিরঞ্জিবের দিকে দৃষ্টিপাত করিয়া অস্থির লোচনে . বলিতে লাগিল মহাশয় আপনি সবিশেষ না জানিয়া কোথায় আসিয়াছেন এ বড্ড . নহে এখানকার সকলি মায়া সকলি ইন্দ্রজাল আমরা সহজে নিষ্কৃতি পাইবো বোধ হয় না যে রঙ্গ দেখিতেছি প্রাণ বাঁচিয়া দেশে যাইবো আমার আর সে আশা নাই

ইহাদের মতের অনুবর্তী হইয়া না চলিলে নিঃসংশয়ে প্রাণ সংশয় ঘটিবে অতএব এমন স্থলে কি কর্তব্য স্থির করুন কিঙ্করের এই সকল কথা শুনিয়া অত্যন্ত বিরক্ত হইয়া বিলাসিনী বলিলেন ও হে কিঙ্কর তোমার পরিহাসের অনেক কৌশল আছে তাহা আমরা বহুদিন অবধি জানি আর তোমার সে বিষয়ে নৈপুণ্য দেখাইতে হইবেক নাই আমি বড়োই আপ্যায়িত হয়েছি এক্ষণে এক্ষণে ক্ষান্ত হও যা বলি তাহা শোনো শুনিয়া . শুনিয়া . সংকিত হইয়া কিংকর চিরঞ্জিবকে বলিল মহাশয় আমার বুদ্ধি লোপ হইয়াছে এখন কি করিবেন করুন চিরঞ্জিব বলিলেন কেবল তোমার নয় আমিও দেখিয়া শুনিয়া তোমার মতোই হতবুদ্ধি হইয়াছি তখন চন্দ্রপ্রভা চিরঞ্জিব এর হাত ধরিয়া আর কেন গৃহে চলো চাকর মনিবের বঞ্চনা করিয়া আজ আমায় যথেষ্ট লাঞ্ছনা করিলে সময় অতীত হইয়া গিয়াছে আর বিলম্বে কাজ নাই এই বলিয়া তিনি তাহাকে বলপূর্বক গৃহে লইয়া চলিলেন চিরঞ্জিব . আকৃষ্ট লৌহের ন্যায় নিতান্ত অনাদ্য হইয়া আপত্তি বা অনিচ্ছা প্রদর্শন করিতে পারিলেন না কিয়ৎক্ষণ পর বাটিতে উপস্থিত হইয়া চন্দ্রপ্রভা কিঙ্করকে বলিলেন দ্বার রুদ্ধ করিয়া রাখো যদি কেউ তোমার প্রভুর অনুসন্ধান করে বলিবে আজ তার সঙ্গে সাক্ষাৎ হইবেক না এবং যে কেন হউক না কেন তাহা~ তাহাকে কোনো কারণে বাটিতে প্রবেশ করিতে দিবে না অনন্ত চিরঞ্জিব কে বলিলেন . আজ আমি তোমার আর বাড়ির বাহির হইতে দেব না তোমার সঙ্গে অনেক কথা আছে চিরঞ্জিব দেখিয়া শুনিয়া হতবুদ্ধি হইয়া মনে মনে বলিতে লাগিলেন আজ আমার অদৃষ্টে এ কি ঘটিল আমি পৃথিবীতে আছি কি স্বর্গে রহিয়াছি নিভৃত আছি কি জাগরিত রহিয়াছি প্রকৃতিস্থ আছি কি উন্মাদ . কিছুই বুঝিতে পারিতেছি না এক্ষণে কি করি অথবা ইহাদের অভিপ্রায় অনুবর্তী হইয়া চলি ভাগ্যে যাহা আছে তাহাই ঘটিবে তাহাকে বাটির অভ্যন্তরে যাইতে দেখিয়া কিঙ্কর বলিল মহাশয় আমি কি দ্বারদেশে বসিয়া থাকিব? চিরঞ্জিব কোনো উত্তর দিলেন না চন্দ্রপ্রভা বলিলেন দেখিয়ো যেন কেহ বাটিতে প্রবেশ করিতে না পাই ইহার অন্যথা করিলে আমি তোমার যৎপরোনাস্তি শাস্তি করিব এই বলিয়া চিরঞ্জিব কে লইয়া তিনি অভ্যন্তরে প্রবেশ করিলেন . চন্দ্রপ্রভার আদেশ অনুসারে দ্বিতীয় বার স্ত্রীর প্রভুর অন্বেষণে গত হইয়া . স্বর্ণকারের বিপরীতে তাহার দর্শন পাইলো এবং বলিল মহাশয় এখন কি আপনকার ক্ষুদা বোধ হয় নাই সত্তর বাটিতে চলুন কতৃ ঠাকুরানী আপনকার জন্য অস্থির হইয়া আছেন আপনি ইতোপূর্বে সাক্ষাৎকারে যে সকল কথা বলিয়াছেন এবং অকারণে আমায় যে প্রহার করিয়াছিলেন আমি সে সমস্ত তাহার নিকটে বলিয়াছি শুনিয়া বিস্ময়াপন্ন হইয়া . চিরঞ্জিব বলিলেন আজ কখন তোমার সঙ্গে দেখা হইলো কখন বা তোমায় কি কথা বলিলাম এবং কখনই বা তোমায় প্রহার করিলাম? সে যা হোক গৃহীনের নিকট কি কথা বলিয়াছ বলো সে বলিল কেন আপনি বলিয়াছিলেন আমি কোথায় যাইবো আমার বাটি নাই আমি বিবাহ করি নাই আমার স্ত্রী নাই এই সকল কথা আমি তাহার নিকট বলিয়াছি তৎপরে তিনি পুনরায় আমায় আপনকার নিকটে পাঠালেন বলিয়া দিলেন যেরূপে পারো তাহাকে সত্তর বাটিতে লইয়া আইস শুনিয়া . কুপিত হইয়া চিরঞ্জিব বলিলেন অরে পাপিষ্ঠ তুমি কোথায় এমন মাতলামি শিখিয়াছো অত গুলি কল্পিত কথা শুনিয়াই অকারণে তাহার মনে কষ্ট দিয়াছ তোমার এরূপ করিবার তাৎপর্য কি বুঝিতে পারিতেছি না আমার সঙ্গে দেখা হয় নাই

আপনি যখন যাহাতে সুবিধা দেখেন তাহাই বলেন তাহাই করেন আপনি আমায় যে প্রহার করিয়াছেন কর্ণমূলে তাহার চিহ্নও রহিয়াছে এখন কি প্রহার পর্যন্ত অপলোপ করিতে চাহেন চিরঞ্জিব ক্রোধে অধীর হইয়া বলিলেন তোমায় আর কি বলিব তুমি গর্ধব কিঙ্কর বলিল তাহা সন্দেহ কি গর্ধব না হইলে এত প্রহার সহ্য করিতে পারিব কেন গর্ধব রোহিত হইলে নিরুপায় হইয়া পদপ্রহার করে

আমার গৃহ পতি গমনে বিলম্ব হইলে গৃহিনী অত্যন্ত আক্ষেপ ও বিরক্ত প্রকাশ করেন এবং নানাবিধ সন্দেহ করিয়া আমার সহিত বিবাদ ও বাদানুবাদ করিয়া থাকেন অতএব তুমি সঙ্গে চলো তুমি তাহার নিকট এ বলিবে তাহার জন্য যে হার করিতেছ তাহা এই সময় প্রস্তুত হইবার কথা ছিল প্রস্তুত হইলে লইয়া যাইবো এই আশায় আমি তোমার বিপনীতে বলিয়া ছিলাম কিন্তু এবেলা প্রস্তুত হইয়া উঠিল না সায়ংকালে নিঃসন্দেহে প্রস্তুত হইবেক এবং কল্লো প্রাতে তাহার নিকটে লইয়া যাইবে তাহাকে এই কথা বলিয়া সন্নিহিত রত্ন দত্ত . বলিলেন আপনিও চলুন আজ সকলে একসাথে আহার করিব অনেকদিন আপনি আমার বাটিতে আহার করেন নাই রত্ন দত্ত বসু প্রিয় সম্মত হইলেন চিরঞ্জিব উভয়কে সামগ্রী ব্যাবহারে লইয়া স্বীয় ভবনের উন্মুখে প্রস্থান করিলেন কিয়ৎক্ষণ পরে বাটির সন্নিবিষ্ট হইয়া চিরঞ্জিব দেখিলেন দ্বার রুদ্ধ হইয়া রহিয়াছে তখন কিঙ্কর বলিলেন তুমি অগ্রসর হইয়া আমাদের পৌঁছিবার পূর্বে দ্বার খুলিয়া রাখো কিঙ্কর সত্তর গমনে দ্বার দেশে উপস্থিত হইয়া অপরাপর ভৃত্য দিগের নাম গ্রহণ পূর্বক দ্বার খুলিয়া দিতে বলিল চন্দ্র প্রভার আদেশ অনুসারে দেশে হেমকুট বাসী কিঙ্কর ওই সময় দারোয়ানের কার্য সম্পাদন করিতেছিল সে বলিল তুমি কে কি জন্য দ্বার খুলিতে বলিতেছ গৃহস্বামিনী যেরূপ অনুমতি দিয়েছেন তাতে আমি কখনোই দ্বার খুলিব না এবং কাহাকেও বাটিতে প্রবেশ করিতে দেব না অতএব তুমি এখন হইতে চলিয়া যাও আর ইচ্ছা হয় রাস্তায় বসিয়া রোদন করো এই রূপ উদ্ধত ও অবজ্ঞাপূর্ণ বাক্য শুনিয়া কিঙ্কর বলিল তুই কে কোথাকার লোক তোর কেমন আচরণ প্রভু পথে দাঁড়িয়ে রহিলেন তুই দ্বার খুলিয়া দিবি না হেমকুট বাসী কিঙ্কর বলিল তোমার প্রভু কে বলো তিনি যেখান হইতে আসিয়াছেন সেখানে ফিরিয়া যান আমি কোনো ক্রমে তাহাকে এই বাটিতে প্রবেশ করতে দেব না কিঙ্করের কথাই . যে বলিলেন কে ও বাটির ভেতরে কথা কউ কে হে শীঘ্র দ্বার খুলিয়া দাও পরিহাস . হেমকুট বাসী কিঙ্কর বলিল আমি তখন দ্বার খুলিয়া দেব যাহা তাহা আমি আপনাকে পরে বলিব আপনি কি জন্য দ্বার খুলিতে বলিতেছেন তাহা আগে আমায় বলুন চিরঞ্জিব বলিলেন আহারের জন্য আজ এপর্যন্ত আমার আহার হয় নাই কিঙ্কর বলিল এখন এখানে আপনকার আহারের কোনো সুবিধা নাই ইচ্ছা হয় পরে কোনো সময় আসিবেন এখন চিরঞ্জিব তখন চিরঞ্জিব কুপানিতো হইয়া বললেন তুমি কে হে যে আমায় আমার বাটিতে প্রবেশ করিতে দিতেছ না কিঙ্কর বলিল আমি এই সময়ের জন্য দ্বার রক্ষার ভার পাইয়াছি আমার নাম কিঙ্কর এই কথা শুনিয়া . বাসী কিঙ্কর বলিল অরে দুরাত্মনঃ তুই আমার নাম ও পদ উভয়েরই অপহরণ করিয়াছিস যদি ভালো চাহিস দ্বার খুলিয়া দে প্রভু কতক্ষন পথে দাঁড়িয়ে থাকিবেন হেমকুট বাসী কিঙ্কর তাহাকে দ্বার খুলিয়া দিলো না তখন . বাসী কিঙ্কর বলিল মহাশয় আর ভালো লক্ষণ দেখতেছি না সহজে দ্বার খুলিয়া দেয় এরূপ বোধ হয় না ধাক্কা মারিয়া দ্বার ভাঙ্গিয়া ফেলুন আর কতক্ষন এমন করিয়া দাঁড়িয়ে থাকিবেন বিশেষত আপনার নিমন্ত্রিত এই দুই মহাশয়ের অতিশয় কষ্ট হইতেছে এই সময় চন্দ্রপ্রভা অভস্তোর হইতে বলিলেন কিঙ্কর ওরা সব কে?

এখানে গোলের অপ্রতুল কি চন্দ্রপ্রভা সব শুনিতে পাইয়া . চিরঞ্জিব বলিলেন বলি গিন্নি আজকাল এ কি কান্ড একথা শুনিবা মাত্র চন্দ্রপ্রভা বিচলিত হইয়া বলিলেন তুই কোথাকার হতভাগা দূর হয়ে যা দরজার কাছে গোল করিস না লক্ষীছাড়া আস্পর্ধা দেখো না রাস্তার ধরে আমায় গিন্নি বলিয়া সম্ভাষণ করিতেছে জয়স্তর বাসী কিঙ্কর বলিল মহাশয় বড়ো লজ্জার কথা এরা দুজন দাঁড়িয়ে রহিবেন আমরা দরজা খুলাইতে পারিলাম না যাহাতে শীঘ্র খুলিয়া দেয় তাহার কোনো উপায় করুন যখন তখন চিরঞ্জিত বলিলেন কিঙ্কর আমি দেখিয়া শুনিয়া একেবারে হতবুদ্ধি হইয়া আছি আজকের কান্ড কিছুই বুজিতে পারিতেছি না তখন কিঙ্কর বলিল তবে আর বিলম্বে কাজ নেই দরজা ভাঙিয়া ফেলুন চিরঞ্জিব বলিলেন অতঃপর সেই পরামর্শই ভালো দরজা ভাঙা বই আর উপায় দেখিতেছি না যেখানে পাও সত্তর দুই তিন খান কুঠার লইয়া আসো কিঙ্কর জি আজ্ঞা বলিয়া তৎক্ষণাৎ প্রস্থান করিল

কিন্তু সংসারী ব্যাক্তিকে অনেক বিবেচনা করিয়া কাজ করিতে হয় এখন আপনি ক্রোধ ধরে এক কর্ম করিবেন কিন্তু ক্রোধ শান্তি হইলেই যার পরনাই অনুতাপ গ্রস্থ হইবেন অগ্র পশ্চাৎ না ভাবিয়া কোনো কর্ম করা পরামর্শ সিদ্ধ নয় যদি এই দিবা দ্বিপ্রহরে সময় আপনি দ্বার ভেঙে'দ্বার ভেঙ্গে প্রবৃত্ত হন রাজপথের সমস্ত লোক সমবেত হইয়া কত কুতর্ক উপস্থিত করিবেক আপনার কলঙ্ক রাখিবার স্থান থাকিবেক না মানব জাতির . কুৎসা প্রিয় লোকের কুৎসা করিবার নিমিত্ত কত অমূলক গল্পের কল্পনা করে এবং কল্পিত গল্পের আক~ আকর্ষণী শক্তি সম্পাদনার নিমিত্ত . কত অলংকার . করিয়া দেয় যদি কোনো ব্যাক্তি প্রশংসা করিবার সহস্র হেতু থাকে অধিকাংশ লোকে ভুলিয়াও সেই দিকে দৃষ্টিপাত করে না কিন্তু কুৎসা করিবার উন্মাদ . পাইলে মনের আমোদে সেইদিকে ধাবমান হয় আপনি নিতান্ত অমায়িক মনে ভাবেন কখনো কাহারো অপকার করেন নাই যথাশক্তি সকলের হিতচেষ্টা করিয়া থাকেন সুতরাং কেহ আপনকার পক্ষ বিদ্বেষী নয়

ওই সকল ব্যক্তি আপনার যার পর নাই কুৎসা করিয়া বেড়ান আপনকার যথার্থ কোন গ্রহের কতগুলি নিরপেক্ষ লোক আছেন তাহারা আপনকার দয়ার সৌজন্য প্রভৃতি দর্শনে মুগ্ধ হইয়া মুক্ত কণ্ঠে প্রশংসা করিয়া থাকেন আপনি অতি সামান্য ব্যাক্তি ছিলেন এক্ষণে . বিলক্ষণ মাননীয় প্রশংসি ও হইয়াছেন এ জন্য যে সকল লোক সচরাচর ভদ্র বলিয়া পরিগণিত হইয়া থাকেন তাদের মধ্যে অধিকাংশ ব্যাক্তিরই অন্তঃকরণ ইচ্ছা রসে নিবেশিত হইয়া কলুষিত হইয়া আছে তাহারা এখনকার ধর্মবুদ্ধি তে করিয়া থাকেন আপনকার অনুষ্ঠিত কর্ম মাত্রেরই এক এক অভিসন্ধি বহিস্কৃত করেন আপনি কোনো কর্ম ধর্মবুদ্ধিতে করিয়া থাকেন তাহা কোন মতে প্রতিপন্ন হতে দেন না আমি অনেকবার অনেক তলে দেখিয়াছি আপনকার অনুষ্ঠিত কর্মসুমুদায়ের উল্লেখ করিয়া কেউ প্রশংসা করলে তাহাদের নিতান্ত অসহ্য হয় তাহারা তৎক্ষণাৎ . কর্মকে অসদ্ধি সদ্ধি প্রযচিত তার সার্থানুসন্ধান মূলক . প্রতিপন্ন করিবার চেষ্টা পান অবশেষে যাহা কখনো সম্ভব না এইরূপ গল্প তুলিয়া আপনকার নির্মল চরিত্রে কুৎসিত কলঙ্ক যচিত করিয়া থাকেন এমন স্থলে কুৎসা করিবার এরূপ সোপান পাইলে ওই সকল মহাত্মা দের আমাদের সীমা থাকিবেক না

তিনি যে এই সময় দ্বার রুদ্ধ করিয়া আপনাকে বাটিতে প্রবেশ করিতে দিতেছেন না অবশ্যই এর বিশিষ্ট হেতু আছে আপনি এখন তাহা জানেন না পরে সাক্ষাৎ হইলে তিনি অবশ্যই আপনাকে বুঝাইয়া দেবেন অতএব আমার কথা শুনুন আর এখানে দাঁড়িয়ে গোল করিবার প্রয়োজন নাই চলুন এইবেলা আমরা স্থানান্তরে গিয়ে আহার করি অপরাহ্নে একাকী আসিয়া এ বিষয়ে কারানুসন্ধান করিবেন রত্না দত্তের কথা শুনে চিরঞ্জিব কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন অনন্তর বলিলেন আপনি সৎ পরামর্শের কথায় বলিয়াছেন ধোর্য অবলম্বন করিয়া এখান হইতে চলিয়া যাওয়ায় সর্বাংশে শ্রেয় কল্প বোধ হইতেছে যাহা বলিলেন আমার স্ত্রী কোনো রকমে নির্বোধ নহেন কিন্তু তাহার একটি বিষম দোষ আছে আমার বাড়িতে আসিতে বিলম্ব হইলে তিনি নিতান্ত অস্থির ও . হন এবং মনে নানা কুতর্ক উপস্থিত করিয়া অকারণে আমার সঙ্গে কলহ করেন আজ . কিঙ্কর তাহাকে অতিশয় রাগাইয়া দিয়েছে তাহাতে এই অনর্থক উপস্থিত হইয়াছে বুঝিতে পারিতেছি অনন্তর বসু প্রিয় কে বলিলেন বোধ করি এতক্ষনে হার প্রস্তুত হইয়াছে তুমি অবিলম্বে বাটিতে একটি প্রতিগমন করো আমি অপরাজিতার আবাসে থাকিব হার লইয়া তথায় আমার সহিত সাক্ষাৎ করিবে দেখিয়ো যাতে কোনো মোতে বিলম্ব না হয় ওই হার আমি অপরাজিতা কে দেব তাহা হইলে তাহা হইলেই গৃহিনী বিলক্ষণ শিক্ষা পাইবেন এবং আর কখনো আমার সঙ্গে এরূপ ব্যবহার করিবেন না

চন্দ্রপ্রভা ও বিলাসিনীর কোনো কথার উত্তর দিলেন না এবং কোথায় আসিয়াছি কি করিতেছি অবশেষে বা কি বিপদে পরিব এই দুর্ভাবনায় ভীত হইয়া ভালো রূপে আহারও করিতে পারিলেন না তাহার এই ভাব দেখিয়া চন্দ্রপ্রভা ঠিক করিলেন তিনি তাহার প্রতি একেবারে নির্মম ও অনুরাগ শুন্য হইয়াছেন . তিনি শিরে করাঘাত ও রোদন করিতে করিতে গৃহান্তরে প্রবেশ পূর্বক ভূতল সয়নি হইলেন চিরঞ্জিব বাতিরিক্ত আর কেহ সেখানে নাই দেখিয়া বিলাসিনী তাহাকে বুঝাইতে আরম্ভ করিলেন তিনি বলিলেন দেখো ভাই তুমি তাহার স্বামী নও তিনি তোমার স্ত্রী নন বারংবার এই সকল কথা বলিতেছিল ইহার কারণ কি? তুমি এত বিরক্ত হইতে পারো আমি তো দিদির তেমন কোনো অপরাধ দেখিতেছি না এই তোমাদের প্রণয়ের সময় যাহাতে উত্তরাতোর প্রণয়ের বৃদ্ধি হয় উভয়েরই প্রানপনে সেই চেষ্টা করা উচিত প্রণয় বর্ধনের কথা দূরে থাকে তুমি একবারে প্রণয় অপলাপ . করিতেছ যদি কেবল ঐশ্বর্য . কারণে দিদির . করিয়া থাকো তাহলে সেই ঐশ্বর্য অনুরোধে দিদির প্রতি দয়া ও সৌজন্য প্রদর্শন করা উচিত আর তোমার যেরূপ ভাব দেখিতেছি তাহাতে দিদির ওপর তোমার যে কিছু মাত্র দয়া বা মমতা আছে এরূপ বোধ হয় না তুমি আমার স্ত্রী নও আমি তোমার পতি নোই আমি তোমার পানি গ্রহণ করি নাই বাটির সকল লোকের সমুখে দিদির মুখের উপরে এসব কথা বলা অত্যন্ত অন্যায় স্বামীর মুখে এরূপ কথা শোনা অপেক্ষা স্ত্রী লোকের পক্ষে অধিকতর ক্লেশ করার কিছুই নাই বলিতে কি আজ তুমি দিদির সঙ্গে নিতান্ত ইতরের ব্যবহার করিতেছ যদি মনে অনুরাগ না থাকে . প্রণয়েও সৌজন্য দেখাইবার হানি কি তাহা হইলেও দিদির মন অনেক সুস্থ থাকে যা হোক ভাই আজ তুমি বড্ডো ঢলাঢলি করিলে স্ত্রী পুরুষে এরূপ ঢলাঢলি করা কেবল লোক হাসানো মাত্র তোমার আজকের আচরণ দেখিলে যেন সে লোক নও বোধ হয় কি কারণে এত বিরস বদনে রহিয়াছ কিছুই বুঝিতে পারিতেছি না মুখ দেখিলে বোধ হয় তোমার অন্তঃকরণ দুর্ভাবনায় . হইয়া আছে এখন আমার কথা শোনো ঘরের ভিতরে গিয়া দিদির সান্তনা করো বলিবে পূর্বে যাহা কিছু বলিয়াছি সে সব পরিহাস মাত্র তোমার মনের ভাব পরীক্ষা ভিন্ন তাহার মনে আর কোনো অভিসন্ধি নাই যদি দুটি মিষ্টি কথা বলিলে তাহার অভিমান দূর হয় ও . নিবারণ হয় তাহাতে তোমার আপত্তি কি বিলাসিনীর বচন বিস্ময় বিন্যাস . হেমকুট বাসীর চিরঞ্জিব বলিলেন ওই চারুশীলের Hello অসাল্লাম আলাইকুম।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 এইতো ভালো আলহামদুলিল্লা, তুই কেমন আসিস? এইতো ভালো, কি করিস? এইতো বসে আছি, তুই কি করিস?

বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে।

এইতো আসে আবহাওয়া ভালোই একটু ঠান্ডা টা বেশ ভালোই পড়ছে । হ্যাঁ এখন তো অনেক শীত পরতিসে চারদিকে তো তাপমাত্রায় অনেক নেমে গেছে এজন্য অনেক ঠান্ডা পরতিছে।

হ্যাঁ তাপমাত্রা খুবই কম। হ্যাঁ কুয়াশা পড়তিছে কেমন ওই দিকে? এই উম কিছুদিন আগে খুবই কুয়াশা পড়লো এখন তাও কম। আচ্ছা। তারপরে হচ্ছে যে তোদের ওইদিকে কি হচ্ছে যে শীতের দিনে ওইযে অনেক পিঠা ঠিতা বানাই ওগুলা বানানো চলতিছে না তারপর শীতের অনেক অনুষ্ঠান আছে। হ্যাঁ এগুলো তো চলতিছে ভাপা পিঠা কুলি পিঠা। চিতল পিঠা এগুলো সব শীতকালীন পিঠা বানানো হচ্ছে। ও তারপরে হচ্ছে যে আরো সব কি কি যেন পিঠা আছে ওগুলা সব এখন শীতের বেশ, শীতের দিনে কুয়াশা অনেক মানে বেশি ঠান্ডা পড়লে তো অনেক রস ও হয় মানে। এগুলা গুড় করে। খেজুরের রস এটা সকাল বেলা private এ যাইতে লাগলে শীতের দিনে অনেক সমস্যা হয় তাই না? হ্যাঁ গাড়ি পাওয়া যায়না সেইভাবে অনেক বাতাস থাকে ঠান্ডাও লাগে। হ্যাঁ এখন তো অনেক বেশি ঠান্ডা পড়তিছে, তারপরে এদিকে একটু হচ্ছে যে তাপমাত্রা তাও আছে অন্যদিকে তো আরো অনেক বেশি এখন তো একটু মানে শীত কমছে কিছুদিন আগে তো আরো অনেক বেশি ঠান্ডা ছিল তখন তো আরো বেশি কুয়াশা পড়ছিলো একদম মানে বেশি হ্যাঁ তো হচ্ছে পিঠা খাওয়ার দাওয়াত থাকলো তোর আমাদের বাড়ি আসিস।

এখন তো বাড়ি থেকে সেভাবে বের হওয়া হয়না কুয়াশা পড়তিছে। তো ঠান্ডার ভিতরে তো পিঠা খাওয়া হয় শীতের পিঠা তো ঠান্ডা পড়লে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে যে শীতের দিনেতো বেশি মানুষ পিঠা খাই এইজন্যেই মানে গরমে তো পিঠা নষ্ট হয়া য়ায সেজন্যে তো শীতের দিনে অনেক বেশি করে বানাই এগুলো। শীতকালীন পিঠার জন্যই। ও আচ্ছা তারপরে হচ্ছে যে শীতের দিনেই তো মানে এইযে খেজুরের রস টা হয় জন্য গুড় হয় হ্যাঁ এখনকার গুড়ের বিভিন্ন ধরনের chemical ব্যাবহার করা হচ্ছে কিছু দিন কিছু দিন হচ্ছে যে আগে তো তেমন এরকম আবহাওয়া তো ছিল না তখন তো আর এরকম গরম হতো না বা গরমে কালে তো এখন তো শীতের জন্য এরকম হচ্ছে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

এখন এখন কেমন তোদের ঐদিকে আবহাওয়া? এখন আবহাওয়া ভালোই আছে রোদ বের হইসে। ও গোসল করিস নি কয়দিন হলো?